এটা একটা ঘরের মধ্যে কিছু ঐতিহাসিক ছবি আছে ছবিতে কিছু মানুষজন দেখা যাচ্ছে একটা গাছের ও সিনারি আছে আশেপাশে কিছু খাতা বই মনে হচ্ছে।

এখানে দূরে একটা বিল্ডিং আছে। সাইড -এ সম্ভবত একটি তালগাছ আর কিছু মানুষের মূর্তি এখানে দেখা যাচ্ছে। পাশে ছোট কিছু বাগান আছে।

অর সামনে মানুষ অটো করে যাওয়া আসা করছে আর তার সামনে বড়ো বড়ো বিল্ডিং লক্ষ্য করতে পারা যাচ্ছে।

আর আশেপাশে কিছু লোকজন যে তার নিজের কাজে সবাই ব্যাস্ত আছে ।